সামনে একটা বড় ব্রিজ রয়েছে ব্রিজ -এর ওপরের দিকটা নীল রং করা আর নিচে নীল আর সাদা রং করা রয়েছে। --